প্যাটিস এসব খাবারের জিনিস আছে কোল ড্রিঙ্ক বিক্রি করে একটি লোক বসে বিক্রি করছে।

এখানে অনেক মহিলা বসে আছে আর একজন পুরুত মশাই সেটি দেখছে।

এই চিত্রটিতে দোতালা বিল্ডিং -য়ের নীচে একতলাতে একটি সেলুন আছে। একটি ফ্যান -এর দোকান আছে । এই ফ্যান -এর দোকানের সামনে একটি কালো রঙের বাইক আছে।